আঁ ওখানে একটি বোর্ড আছে যে বোর্ড টির কালার আ গ্রীন আর সম্ভবত এটা একটি ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি।

এখানে একটি জলাশয় আছে জল টি মোটামুটি বেশ পরিষ্কার চারপাশে বেশ ম আ --

সাইড গুলো বাঁধানো বা হয়তো মাটির ঢিবি দিয়ে --

এখানে একটি দোকান আছে। দোকানটির নাম হচ্ছে মল্লিক বুক হাউস । এটা হচ্ছে মেদিনীপুর এ ।

একটি আঁ ঢিপি রয়েছে এখানে অনেক গুলো ঢিপি রয়েছে ওখানটাতে ট্রেন রয়েছে দূরে--

একটি হমম বাসসা উম বাসস্থান ও রয়েছে।

পেখম উম গায়ের রং তা একটু অ্যাশ কালার মতন লাগছে এপাশে চোখ।

পাঁচিল দিয়ে ব্যারিকেট করা রয়েছে ভিতরে একটি খুব সুন্দর ঘর আছে।

এখানটাতে একটি মানুষ উমম যে সম্ভবত।

এটি একটি সম্ভবত দোতলা বাড়ি যে বাড়িটির রং সুবজ।

একজন পাম্পার রয়েছেন যিনি এটি সাড়াচ্ছেন তার পরনে --

ওপরে হমম উড়িয়া ভাষার অথবা গুজরাটি ভাষার কিছু একটা লেখা আছে ।

একটি বিল্ডিং যেটি তিন তলা।

অ্যা অ্যা সাইড এ মেনু কার্ড টি পরে রয়েছে।

পেতনতাত্বিক জিনিস যে গুলো কে বলা হয় --

এটি একটি বাড়ির ডোয়িং রুম সম্ভবত।

অফিসার দের সম্ভবত থাকার জায়গা।

রাস্তার পাশে চারপাশ দিয়ে বাড়িটিকে হয়তো গোল করে দু তোলা একটি বাড়ি।

সাধু রামু চাঁদ মুমু সরণী জায়গা তীর নাম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ।

শিক্ষা সামগ্রীর জন্য মাইকেল মধুসূদন নগরিকে এই মেদিনীপুর এ ।

ডিজেল পেট্রল সবই পাওয়া যাবে।